হ্যাঁ হ্যাঁ। আর আমরা যে যে ধর্মের হই না কেন, আমাদের সবার উচিত যে বাচ্চাদের মানে আহ পড়া-লিখার পাশাপাশি নিধর্মে হচ্ছে শিক্ষিত করে তোলা। নিধর্ম হচ্ছে সম্পর্কে মানে সমগ্র একটা জ্ঞান দেওয়া। হম যে আমি এই ধর্মে দেখি জানি অন্য ধর্মের মানুষকে অবহেলা করবো বা ছোট করবো, এরকম কিন্তু কিছু না। এই জিনিসগুলো তাদের বোঝা উচিত। তারপরে আমাদের শিক্ষা-ব্যবস্থা হয়েছে কি, এখন বাচ্চাদের মানে প্রচুর চাপ দেওয়া হয়। মানে কিছু কিছু বাচ্চা আছে তারা মানে কোন সময়ই পাচ্ছে না। তো তাদের হচ্ছে শুধু পড়া-লিখার উম মানে ব্যাপারেকি উম involve না করে তাদের হচ্ছে বিভিন্ন extra curricular activities সে হচ্ছে engaged করা উচিত। হ্যাঁ, আর এখনকার school এ যতগুলা বই-খাতা-কলম, তারপরে guide নিয়ে যে বাচ্চারা যে একটা bag এ করে নিয়ে যায়। মানে আসলে দেখতে অনেক খারাপ লাগে যে এত একটা ভারী bag থাকে ওটা নিয়ে

হ্যাঁ, তো সেই গাড়িতে সে আসতেছে, এরকম একটা। সারাদিন শেষে সে ক্লান্ত বাসায় এসে হয়তো আর শরীরে কোন energy থাকে না। হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখা যাচ্ছে বাসায় আসার পরে আবার হচ্ছে তাকে হচ্ছে private tutor এর কাছে পড়তে হচ্ছে, বা অন্য কারোর কাছে পড়তে হচ্ছে। মানে আসলে বাচ্চারা অনেক ব্যস্ত থাকে। বাচ্চারা আসলে অনেক ব্যস্ত থাকে। আর তাদের জন্য অনেক আহ আমার আসলে অনেক কষ্টই হয় যে আ আ আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু এতটা কঠিন ছিল না। হ্যাঁ হ্যাঁ। আর আপনি দেখবেন বাইরের দেশগুলোতে পড়া বাচ্চাদের পড়া লিখা আরও অনেক দেরী করে শুরু হয়। আমরাই অনেক তাড়াহুড়ো করে ফেলি। অনেক ছোট বয়সে বাচ্চাদের মানে সবকিছু শিখায় ফেলতে চাই। এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু আসলে ঠিক না। আপনার কথাটা মনে হয়েছে। কিছুদিন আগেও দেখলাম যে plato যে বাচ্চাটা পড়ে তার আর তাকে তার মানে ওই ছেলেটার আম্মুর আরেকটা বাবু যেটা কোলে কোলে নিয়ে হচ্ছে peler peler তারা peler তে পড়ে ছেলেকে নিয়ে আসছে তো বললাম যে এত ছোট বাবুকে নিয়ে পারবেন। পরে বলতেছে হ্যাঁ। তারপরে আমি বললাম যে আপনার ছেলের বয়স কত। কয় চার বছর। চার বছর মাত্র? হ্যাঁ, এই যে এখন আমরা চার-পাঁচ বছরেই বাচ্চাদের পড়া-লিখা মানে শুরু করে দিতে চাই। কিন্তু আমাদের সরকারের নিয়ম আছে যে ছয় বছরের আগে কোন বাচ্চাকে school এ ভর্তি নেওয়া যাবে না। আমি এমনও দেখেছি যে বাচ্চাকে school দেওয়ার জন্য বাবা-মা বাচ্চাদের বয়স এখন যেহেতু ছয় বছরের আগে ভর্তি নিচ্ছে না, বাবা-মা মানে বয়স বাড়ায় দিচ্ছে। বয়স বাড়ায় বাচ্চাকে ভর্তি করাচ্ছে।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 হ্যাঁ এটা আপনি খুব ভালো করেছেন। কারণ এটা একটা হচ্ছে পড়া-লিখাটা মূলত একটা মানে মস্তিস্কেরও ব্যাপার আপনার হচ্ছে মস্তিস্ক যদি ঠিক মতন গঠনই না হয়, তাহলে আপনি ওকে যতই মানে হচ্ছে মানে শেখাতে চান

হ্যাঁ। school এর স্যাররা অবশ্য বলছিল যে আরও আগে দিয়ে দিন। আমি বলছি যে না আমার আহ ছয় বছর হোক, সে যখন একটু আস্তে আস্তে বুঝতে শিখুক, বাসায়ও শিখুক, তারপরে তাকে দেবো। হ্যাঁ আপু আপনার board এর যে তিনটে বই আছে, বাংলা, অঙ্ক, ইংরাজি - এই গিন এই তিনটেই কিন্তু আসলে মূল বই। এই বইগুলোর প্রতি সবচেয়ে বেশি focus করবেন। একেবারে এই যা যা ওর class যা আসছে ও যেন ওটাই সুন্দর করে শিখে উঠতে পারে। ওর class মানে যেই ওকে english যেই topics গুলা, মনে করেন noun বা pronoun আছে বা হচ্ছে যতটুকু যা আছে, ওটা যেন যে class এর পড়া ও যেন সেই class এ properly শিখতে পারে, বা math এ আপনি যখন দেখবেন গুণ-ভাগ বা যোগ-বিয়োগ যাই আছে যেন properly class এর পড়াটা ও class এ শিখে ফেলতে পারে। মানে এই lacking টা যেন ওর পরবর্তী classs আর না থাকে। তাহলে ওর দেখবেন শিক্ষাটা খুব সুন্দরভাবে যাগ্য হবে only properly সেই আহ উপযুক্ত যেই শিক্ষাটা ওটা পাবে। তো এইবার কিন্তু আমাদের বই দিতেও অনেক let করছে। হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি এই ব্যাপারটা যে এবার বই নিয়ে কিছু ঝামেলা হয়েছে। আচ্ছা আমরা ওই প্রসঙ্গে না যাই আমাদের বই একটা বই কিন্তু অনেক মানে চিন্তা-ভাবনা করে বাচ্চাদের উপযোগী করে তৈরি করা হয়। যে বয়সে যে বাচ্চা তাদের জন্য সেই বইটাই তৈরি করা হয়। তো আমাদের মানে ওই ব্যাপারটার প্রতি খেয়াল রাখতে হয় বাচ্চা যেন সঠিকভাবে শেখে। আমাদের বাবা-মা-রও অনেক সচেতন হতে হবে। হ্যাঁ, সচেতন, শিক্ষামূলক বই, শিক্ষামূলক আহ বই শিক্ষামূলক যেই বিজ্ঞাপনগুলা বা যেই cartoon গুলা হয়, যেগুলা আসলে বাচ্চারা এখন বেশিরভাগ সময় cartoon ই দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক শিক্ষামূলক cartoon আছে। আমাদের উচিত তাদের সেইগুলো মানে দেখতে দেওয়া। তাহলে হচ্ছে তারা মানে দেখতে পারবে। আমি দেখেছি বাংলাদেশ টেলিভিশনে আপনার সিসিমপুর নামে একটা program হয়। তো হচ্ছে ওখানে কিন্তু বাচ্চাদের আপনি দেখবেন যোগ-বিয়োগ শেখাচ্ছে বা হচ্ছে অক্ষর চেনাচ্ছে। এটা কি কি কি কিন্তু খুব ভালো একটা ব্যাপার শেখার জন্য।

হ্যাঁ হ্যাঁ। না এই জিনিসগুলো আসলে শিক্ষামূলক। বাচ্চারা দেখে শিখতে পারবে। শিখতে পারবে, হ্যাঁ সেটাই আমাদের আর আর সরকারের উচিত এইভাবে আরও শিক্ষামূলক কিছু এরকম আহ অনুষ্ঠান থাকলে যেটা থেকে বাচ্চারা আরও কিছু শিখতে পারে বা বুঝতে পারবে।

হ্যাঁ আপু আগের থেকে হচ্ছে সৃজনশীল যেই জিনিসটা। বইয়ের সাথে যে বলে যে বইয়ের সাথে প্রেম বা একটা ভালোবাসা যে বই পড় তারপরে ওখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি কর এরকম আহ কি কিছু একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর অনেক রঙ্গিন বইও আছে যাতে বাচ্চারা হচ্ছে মানে পছন্দ করে। অনেক ছবি আছে বইয়ে, যে বাচ্চারা অনেক এগুলো দেখে দেখে পড়া লেখার প্রতি আগ্রহী হতে পারছে। আমাদের সময়ে তো এত কিছু ছিল না।

হ্যাঁ হ্যাঁ। না এটা আসলে নিঃসন্দেহে একটা প্রশংসনীয় উদ্যোগ। আমাদের হচ্ছে, আমরা আশা করব যে সরকার আমাদের বাচ্চাদের বা আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে ভালো একটা ভূমিকা পালন করবে।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 হ্যাঁ, আমাদের আসলে সবার উচিত মানে সম্মিলিত হচ্ছে একটা আহ চেষ্টা করা যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আরও উন্নত হয়।

আচ্ছা আপু আপনার সাথে কথা বলে খুব ভালো লাগল।

আচ্ছা। আসসালামু আলাইকুম। এ এক জোলা ছিল সে পিঠে খেতে বড় ভালোবাসত একদিন সে তার মা কে বললো মা আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে আমাকে পিঠে করে দাও সেদিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা সাত খানি চমৎকার পিঠে করে দিলো জোলা সে পিঠে পেয়ে ভারি খুশি হয়ে নাচতে লাগলো আর আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো জোলার মা বললো খালি নাচবি যদি তবে খাবি না খাবি কখন জোলা বললো খাবো কি এক্ষুনি এক্ষুনি সবাই যেখানে দেখতে পাবে সেখানে খাবো বোলে জোলা পিঠেগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেলো আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো নাচতে নাচতে জোলা একবার সে বড গাছ তলায় চলে এলো যেখানে হাট হয় সে গাছের তলায় এসে সে খালি নাচতে নাচছে আর বলছে একটা খাবো দুটা খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো এখন হয়েছে কি সে গাছে সাতটা ভুত থাকতো জোলার সাত বেটা কে চিপিয়ে খাবো বলছে আর তা শুনে তাদের

এইযে এক কোথাকার এক এসেছে আর বলছে আমাদের সাতজন কে চিবিয়ে খাবে এখন কি করি বল তো অনেক ভেবে তারা একটা হাড়ি নিয়ে জোলার কাছে এলো এসে জোলা হাত মুট করে তা কে বললো জোড় হাত করে তাকে বললো দোহায় কর্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে এই হাড়িটি দিচ্ছি এটি নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটা কালো তাল গাছপালার ভুত তাদের গুলোর মতো কান মুলোর মতো হাত চুলোর মতো চোখ তারা জোলার সামনে এসে কায়ায় করে কথা বলছে দেখে দেখে তে সে এমনি চমকে গেলো যে যেখান থেকে ছুটে পালাবার কথা তার মনে এলে মনে এলো না সে বললো হাড়ি নিয়ে আমি কি করবো ভুতেরা বললো ভুতেরা বললো আপনার যখন জা খেতে ইচ্ছে হবে তা এই হাড়ির ভেতরে পাবেন জোলা বললো বটে আচ্ছা আমি পায়েস খাবো বলতে বলতে সে হাড়ির ভেতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরতে লাগলো তেমনি পায়েসের জোলা কখনো খায়নি তার মা ও খায় নি তার বাপ ও খায় নি কাজে জোলা কাজে জোলা খুশি হয়ে হাড়ি নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা ভাবল বাবা

তাই জোলা ভাবলো এখন এই রোদ্দুরে কি করে বাড়ি যাবো

বিকেলে বা বিকেলে বাড়ি যাবো কখন বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে সে হ সে । কিন্তু ছিল দুষ্টুমি সে জোলার হাড়িটি দেখে জিজ্ঞেশা করলো হাড়ি কোথা থেকে আনলি জোলা বললো এ যে সে হাড়ি নয় এর ভারি গুন বন্ধু বন্ধু বললো বটে আচ্ছা দেখিত কেমন জোলা বললো তুমি জা খেতে চাও তাই আমি এর ভেতর থেকে বার করে দিতে পারি বন্ধু বললো আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপোয়া পানতুয়া কাচা কাচা গোল্লা খরি মোহনা গজা মতিচুর জিলিপি অমৃত বরফি চমচম এসব খাবো জোলার বন্ধু যা বলছে জোর জোলা হাড়ি ভিতরে হাত দিয়ে তাই বার করে আনছে এইসব দেখে তার বন্ধু ভাবলো তার বন্ধু ভাবলো যে এর জিনিস জিনিস জিনিসটি চুরি না করলে হচ্ছে না তখন সে জোলা কে কর

গা গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বললো আহা ভাই তোমার কি

এ একটু একটু ভাই বিছানা বিছানা করে দেবো সত্যি সত্যি জোলা তখন ঘুম পেয়েছিল কাজের সে বললো আচ্ছা বিছানা করে দাও তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পারিয়ে তার হাড়ি টি বদলে তার জায়গায় ধর ধরের আরেকটা হাড়ি রেখে দিলো জোলা জোলা বললো জোলা বললো তার কিছু জানে না সে বিকেলে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসে আর তার মাআ কে বলছে দেখো মা কি চমৎকার একটা হাড়ি এনেছি তুমি কি খাবে মা সন্দেশ খাবে পিঠে খাবে দেখো আমি এর ভেতর থেকে সে সব বার করে দিচ্ছি কিন কিন্তু এ তো আর সে হাড়ি নয় এর ভেতর থেকে সে সন জিনিস বেরহবে কেন মাঝখান থেকে জোলা বোকা বনে গেল তার মা তাকে বকতে লাগলো তখন তো জোলা বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সে ভুত বেটাদের এ তার বন্ধু যে তাকে ঠিকেছে এ ঠকিয়েছে এ কথা তার মনে হলো না কাকে কাজে পরের দিন সে আবার সে বড গাছের তলায় গিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটা কেই চিবিয়ে লাগলো আবার ভুতগুলো কাপতে কাপতে একটা ছাগল নিয়ে এসে তা কে হাত জোর করে বললো মসাই মসাই গো আপনার পায়ে পরি এই ছাগল টা নিয়ে যাবেন যাবেন আমাদের ধরে খাবেন না জোলা বললো ছাগলের কি গুন ভুত্রা বলল ওকে সুড়সুড়ি সুড়সুড়ি দিলে ও হাসে আর অর মুখ দিয়ে খালি মোহর পরে আর ছাগল্টা হি হি হি হি করে হাস্তে লাগলো আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পরতে লাগলো তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না সে ছাগল নিয়ে ভাবলো সে যে এর জিনিসটি বন্ধুকে না দেখালেই নয় সেদিন তার বন্ধু তা কে আর আরো ভাবে বিছানা করে দিয়ে দুহাতে দুল পাখা নিয়ে হাওয়া করলো জোলা ঘুম অ হয়ে তেমনি

তার জায়গায় আরেকটা ছাগল রেখে দিল রেখে দিয়ে সে সন্ধার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তার বন্ধু সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভা

নাচবে এ বললে এই বলে সে ছাগলের বগলে আঙুল দিয়ে বললো কাতুকুতু কুতুকুতু ছাগল কিন্তু তাতে হাসলো না তার মুখ দিয়ে মোহর ও বেরোল না জোলা আবার তাকে সুড়সুড়ি দিয়ে বললো কাতুকুতু কুতু কুতু কুতু কুতু কুতু কুতু তখন সে ছাগল রেগে গিয়ে শিং জোরা

এম এমনি চিত হয়ে পরে চেঁচাতে লাগলো আর তার নাক দিয়ে রক্তও পড়লো প্রায় আজ সে তার উপর আবার তার মা তাকে এমন বকুনি তাতে বকে দিল যে তেমন বকেনি সে আর খায়নি তাদের জোলা রাগ হয়ে হলো রাগ যে হলো সে আর কি বললো সে আবার সে বড গাছ তলা গিয়ে চেচিয়ে বলতে লাগলো একটা খাবো দুটা খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো বেটারা আমাকে দুবার দুবার ফাকি দিয়েছে ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছে আজ আর তোমাদের ছাড়ছি না ভুতেরা ভাতের ভুতেরা তাদের ভারী আশ্চর্য হয়ে বললো সে কি মসাই আমরা আমার কি করে আপনাকে ফাকি দিলুম আর ছাগল দিয়ে বা কি করে আপনার নাক থেতলা করলাম জোরা তার নাক দেখিয়ে বললো এই দেখো না গুঁতো মেরে গুঁতো মেরে সে আমার কি দশা করেছে তোমাদের সবকটা দের বিচিয়ে খাবো সে কখনই আমাদের ছাগল নয় আপনি কি এখানে এসে এখান থেকে সরাসরি বাড়ি গিয়েছিলেন জোলা বললো না আগে বন্ধুর অইখানে গিয়েছিলাম সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলাম গিয়েছিলাম ভুতেরা বললো তবে এইতো হয়েছে আপনি যখন ঘুমচ্ছিলেন সে সময়ে আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে

সে বেটা আমার হাড়ি ও চুরি করেছে ছাগল ও চুরি করেছে এখন কি হবে ভুতেরা তাকে এক গাছের লাঠি দিয়ে এক গাছের লাঠি দিয়ে বললো এ লাঠি আপনার হাড়ি ও এনে দেবে ছাগল ও এনে দেবে একে শুধু একে শুধু একটি বার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগতো তা তাহলে দেখবেন কি মজা হবে লাফ লাফ লোক ছুটে এলেও এই লাঠির সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিটিয়ে ঠিক করে দেবে জোলা তখন সেই লাঠিটি বগলে বগলে করে তার বন্ধুকে গিয়ে বললো বন্ধু একটা মজা দেখবে বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে তারপর যখন জোলা বললো লাঠি লাগতো তখন সে এমনি মজা দেখলো যেমন তার জন্ম

লাঠি তাকে পিটিয়ে পিটিয়ে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেললো সে ছুটে ছুটে পালায় লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে ফিরিয়ে নিয়ে এলো তখন সে কানতে কানতে হাত জোর করে বললো তোর পায়ে পরি ভাই তোর হাড়ি নে তোর ছাগল নে আমাকে ছেড়ে দে জোলা বললো আগে ছাগল আর হাড়ি আন তবে তোকে ছাড়বো কাজের

হাজির করলেন হাজির এনে হাজির করলেন জোলা হাড়ি হাতে নিয়ে বললো শুন সন্দেশ আর আমি ওমনি হাড়ি সন্দেশে ভরে গেলো ছাগল কে সুড়সুড়ি দিতে না দিতেই সে হ হ করে হেসে ফেলে আর তার মুখ দিয়ে চারশো টা মোহর বেরিয়ে পড়লো তখন সে তার লাঠি হার লাঠি হাড়ি আর ছাগল নিয়ে বাড়ি চোলে গেছে তখন এখন আর জোলা গরীব নেই সে বড় মানুষ হয়ে গেছে তার হাড়ি তার গাড়ি তার গাড়ি হাতি ঘোরা খাবার পরার চালচলন একদম সব রাজার মতো দেশের রাজা তা কে পর খাতির করে তাকে জিজ্ঞেশা না করে কোন ভারি কাজ হাতে দেবেন না এর মধ্যে একদিন হয়েছে কি আর কোন দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটিয়ে লাগলো রাজার সিপাইদের মেরে খোরা করে দিয়েছে এখন রাজার বাড়ি লুটিয়ে কখনো তাকে ধরে ধরে নিয়ে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই রাজা মসাই তাড়াতাড়ি জোলা কে ডাকিয়ে বললেন ভাই তখন এ ভাই এখন কি করি বলতো বেধে অ নেবে দেখছি জোলা বললো আপনার কোন ভয় কোন ভয় নেই আপনি চুপ করে ঘরে বসে থাকুন আমি সব ঠিক করে দিচ্ছি বলে সে তার লাঠিটা বর বগলে করে রাজার শিঙ্ঘাশনের দরজায় বাই বাইরে গিয়ে চুপ করে বসে রইলো বিদেশি রাজা লুটিয়ে লুটিয়ে সেদিকে আসে তার সিপাই আর হাতি ঘোরা গোলমালে কাকে তারা লাগছে ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে জোলা খালি চেয়ে দেখছে কিছু বলে না বিদেশি রাজার পাহাড়ের মতো এক হাতি চরে সকলকে আগে আগে আসছে আর ভাবছে সে লুটিয়ে নেবে আর জোলা চুপ করে দাড়িয়ে আছে আর ভাবছে

বললো লাঠি লাগতো আর যাবে কোথায় তখন তখনই এর লাঠি রাজা আর তার হাতি ঘোরা সকলকে ঘারে এগিয়ে পড়লো আর পিটুনি যে কেমন দিল যে জারা সেই পিটুনি খেয়েছে তারাই বলতে পারবে

আমার দেশে চোলে যাই জোলা কিছু বলে না খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে শেষে রাজা বললো তোমাদের যে লুটিয়েছি সব ফিরিয়েছি ফিরিয়ে দিচ্ছি আমাদের রাজ্য দিচ্ছি দোহায় বাবা ছেড়ে দাও তখনো জোলা গিয়ে তার রাজা কে বললো রাজা মসাই সব ফিরিয়ে দেবে দেবে বলেছে আর তাদের রাজ্য ও আপনাকে দেহে বলেছে দেবে বলেছে আর বলছে দোহায় বাবা ছেড়ে দাও এখনো কি হুকুম হয় এভাবে কি হুকুম হয় রাজা মসাই এর লাঠি থামিয়ে দিলো তারপর বিদেশি রাজা দাকে দাকে এসে রাজা মসাই এর পায়ে পরে মাফ চাইল রাজা মসাই জোলা কে দেখিয়ে বললেন আর আমার এই লোকটি কে যদি তোমার রাজ্য দাও আর তার সঙ্গে আমার মেয়ের সাথে বিয়ে দাও তাহলে আমাকে মাফ করবে সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল কাজে জোলা কে তার রাজ্য আর মেয়ে দিতে রাজি হলো তারপর জোলা সেই অন্ধকারে রাজ্য রাজা হলো তার রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো আর ভোজন ভোজন কি যেমন তেমন ঘটা হলো সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয় কোন খাচ্ছে সেখানে একবার জেতে পারলে তো আমাদের বাড়ি পশ্চিম দিকে মস্ত একটা দিঘা তাহা চারি পা চারি পাহাড়ে বড় বড় বড তাল ও তেতুল গাছ মাথায় উঁচু গরিয়া রহিয়াছে দক্ষিণ পশ্চিম কোণে তেতুল তেতুল গাছ ত গাছ তার মতন অতো বড় গাছ আমি আর কোথাও দেখিন দেখিন দেখি নাই উহা যেমন উচু তেমনি ঝা ঝাঁকড়া লোকে বলে গাছ না যেন ভুতের বইঠঙ্ক খানা প্রতি রাত্রে আসা আশপাশে চারিদিক হইতে দলে দলে ভুত আসিয়া উউউউ ঠাতে জোর হয় এবং নাচ গান আমাদের সারারাত কাটাইয়া

ধুয়ে আছে তেমনি ভুতেদের মধ্যেও যে ভাল ভুত তবে কি না আমাদের সেই তেতুল গাছে অধিকাঙ্কশ ভুতের মন্দির মন্ত তাহাদের এক একটা আবার এমন ছবরিয়া আে যে মানুষ দেখিলে তাহার ঘার না ভাঙ্গিয়া ছাড়ে না যদি সহজে সে গাছতলায় আশিতে না চায় তবে

আনিতে চেষ্টা করে কখনো কখনো পরিষ্কার কাপড় পরিয়া দিঘির দুল পাহাড়ে দুলটা গাছের উপর পা

বলিতে হয় বিশেষ তো কালী পূজোর রাত্রি তাহাদের উপর উপর দেহে বলিতে হয় বিদেশ বিশেষ বিশেষ তো কালী পূজো কালী পূজোর রাত্রি তে তাহাদের উপর উপদহ ভয়ানক তখন খুব সাহি সাহিত্তি লোকে লোকে ও গাশ গাশটা গাশটার ইস্ত্রি ইস্ত্রিমায় ঘেঁষিয়ে চায় না ঘেষতে চায় না একবার গ্রামের একটা দুষ্ট ছেলে নাকি কালী পজোর দিন দুপুর বেলা তেতুল পার তেতুল পারতে গিয়ে ভুতের হাতে মার মার পরে যায় পরে যায় ছিল ছেলেবেলার হইতে এই সকল গল্প শুনতে শুনতে আমার মন এমন একটা ভয় দাড়া দাড়া দাঁড়াইত দাড়ায় গিয়েছিল যে এখন ও এমন কি দিনের বেলাতেও সে গাছের নিকট নিকট দিয়া

টি ছেলে ছিল ভুতের কথা উঠলেই সে হাসিয়া উড়াইয়া দিতো বলতো ওসব গন গনেশ ও গোপাল নামের তারা তাহার দুই বন্ধু ছিল তা তাহার কিন্তু প্রাই টার দিকে যাই যাইতে যাইত না এই তিন বন্ধুর মধ্যে ভুতের কথা লড়াই প্রায় মহান ও হইতো অ অতুলের সোত অতুলের বিষয়ে তক করার বৃথা জানিয়ে যার গনেশ ও গোপাল কতোবার তিন চার তিন চারি ঘটনা ধরিয়া তকে করিয়া যাই কতোবার বিশেষ বিশেষ প্রাণ প্রাণ ও দিয়েছে কিন্তু